সামনে একটা পার্ক দেখতে পাচ্ছি পার্ক টা অনেকটি বড় এবং পার্ক এর মধ্যে একটা বড় সুইমিং পুল দেখতে পাচ্ছি সুইমিং পুল টি অনেকটি বড় এবং খুব সুন্দর লাগছে সুইমিং পুলের মধ্যে --